সামনে অনেক কয়জন মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে।

সামনে একটি লাল কালারের বসার চেয়ার রাখা আছে।

এখানে অনেক কয়টি সাদা কালারের ইস্টিলের গামলা দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড়ো লম্বা মাঠ দেখা যাচ্ছে।

সামনে একটি লাল কালার -এর টেবিল -এর মত রয়েছে।

উপরের বোর্ড -টিতে ইংলিশ দিয়ে কিছু লেখানো আছে।

সামনে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে বসে রয়েছে একটি মানুষ দাঁড়াইয়া আছে।

এখানে অনেকগুলো ছোট ছোট আলমারির মতো বক্স বানানো রয়েছে বক্সগুলিতে অনেকগুলো বই লাইন করে সাজিয়ে রাখসে ।

একানে একটি অনেক বড় দোকান দেকা যাচ্চে।

সামনে একটি বাইক -এর শোরুম রয়েছে।

সামনে দুজন মানুষকে দেখা যাচ্ছে বসে রয়েছে।

এখানে একটি অনেক বড়ো লোম্বা কাঠের পুল দেখা যাচ্ছে।

এখানে অনেক বড়ো একটি হোটেল দেখা যাচ্ছে।

ফটো -টির বা সাইড -এ একটি কালো কালার -এর বাইক পার্ক করানো রয়েছে।

এখানে একটি বোর্ড রয়েছে বোর্ড -টিতে লাল রং দিয়ে লেখা রয়েছে বাটা ।

নীচের ফ্লোরটিতে কার্পেট বিছানো আছে।

নিচের ফ্লোরটিতে টাইলস বিছানো রয়েছে।

সামনের ওয়ালটি সাদা কালারের দেখা যাচ্ছে।

সামনে অনেক কয়জন মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি অনেক বড়ো জিম সেন্টার দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড় মাঠ দেখা যাচ্ছে।

এই ফোটোটা দিনের বেলা তোলা হয়েছে।

এখানে একটি বিশাল পাহাড় লক্ষ করা যাচ্ছে।